অ্যা এটা একটা দুকান দেখলাম দুকানের সামনে এবং দুতালায় দুকানটার উপরে কালার করা নাই।

আঃ সাইটে একজন ভদ্র লোক দাঁড়িয়ে আছে আরও সাইটে দেখেন দুকান আছে পিলারের সাইটে ।

একটা বেগুনি রঙ্গের একটা হলুদ রঙ্গের একটা সাদা রঙ্গের ।

হ্যাঁ এখানে একটা ঘর ঘরের মাঝে একটি মেয়ে আসে।

অ্যাঁ তারপরে অ্যা কতটি কাঠের জিনিস আছে।

অনেকগুলো মানুষ দেখা যার সামনে ছোট্ট ছোট্ট পার্কের মতন গাছ রাখছে।

এখানে একটা সাইনবোর্ড টাঙায় রাখসে এইটা হইলো সবুজ।

এতটা মাঝে দেখা যাচ্ছে সবজি আছে ফুলকপি বাঁধাকপি তরমুজ বেগুন।

বাহ এটা একটা বিরাট বড় হসপিটাল হসপিটালের সামনে এ্যাঁ তিন তালা চার তালা ঘর আছে।

সামনে একজন লোক দাঁড়িয়ে আসে মুখে মোবাইল টিপাইতেসে।

পিছনে ব্যাগও আছে এখানে একটা সাইকেল দেখলাম।

দোকানের সাইট -এ অনেকগুলু বড় বড় বাক্স দেখলাম কারেন্ট -এর জিনিস আসে বাক্সের ভিতরে।

সাইডে একটা বড়ো রেক আছে রেকের রংটা হলুদ।

উপরে দোকানের মাঝে লাল নীল সবুজ কালারের জামা দেখতাছি।

আঃ ছোট ছোট গাছ দেখা যাইতাছে মন্দিরে অনেকটি সিঁড়ি দেখলাম।

সাইডে বিল্ডিংয়ের সাইডের রঙটা লাল উপরে নীচের রঙটাও লাল।

এরপরে বাউন্ডারির বেড়া টিনের বেড়া বাঁশের খাট বান্ধা--

বড় একটা লাঠির মাঝে লম্বা এত্তা কিরম পতাকা দিয়া ঘুরা আছে।

এখানে একটি গাছ আছে বড় বড় গাছ আছে অনেক গাছে পাতা আছে সবুজ সবুজ।

লাইট জ্বলতাছে সাদা সাদা লাইটও জ্বলে।

এর সাইডে আরেকটা ছুটো ঘর আসে ছোট ঘরের সাইডে মানুষও দেখা যাইতাসে।

আঃ মূর্তিগুলো খুব সুন্দর আঃ সিংহাসন বানাইয়া রাখা হইসে।

একটা মার্কেটের মতন দেখা যাইতাসে আবার বড় বড় গাস আছে।

এখানে একটি জিনিস আছে এরপরে একটা বড়ো গামলা আসে ।

নীছেও রংটা লাল এর নীছের রংটা হলুদ।

এটা একটা সুন্দর পার্ক পার্কে র উপরে একটা সাইড করে ট্রকচার হ --

সাইডে কালো নেটের আঃ বড়ো মতন লাগে কালো কালো।